একটা নৌকো দাঁড়িয়ে আছে নৌকোটাকে খুব ভালো ভাবে সাজানো আছে ।

একটি ছোট্ট মন্দির দেখতে পাচ্ছি মন্দিরের ওপর একটা ছোট্ট সবুজ গাছ হয়েছে ।